দোকানটিতে অনেক চিরুনিও দেখা যাচ্ছে।

রথটির একপাশে একটি বিল্ডিং আছে।

গির্জাটির সামোনে একটি গেট আসে লোহার।

গির্জাটির চারপাশে কাঁটাতার লাগানো আছে।

সেখানে দেওয়ালটি সাদা রংগের ।

ছবিটিতে দেখা যাচ্ছে অনেকগুলো বিল্ডিং দাঁড়িয়ে আছে।

বিল্ডিংগুলোর আসেপাশে অনেকগুলো গাসও দেকা যাচ্ছে।

ছবিটিতে একটি দুকান দেখতে পাচ্ছি।

ছবিটিতে দেখতে পাচ্ছি একটি ঘর।

গরের সামনে চারটি গাসও দেখা যাচ্ছে।

নিচে উম স্ট্রিম -টি পাহাড় বেয়ে নামছে।

এখানে অনেক পাথরও দেখা যাচ্ছে।

এখানে একটি পোস্টার লাগানো আছে।

পোস্টারটিতে লেখা আছে অ্যাকুয়াপ্রুব ।

দেওয়ালের বাইরে অনেক গাসপালা ঘাস লতাপাতা ইত্যাদি দেখা যাচ্ছে।

এখানে দুজন মানুষ দাঁড়িয়ে আছে।

ছবিটিতে দেখতে পাচ্ছি সেটা একটি দোকান।

সেখানে একটি পোস্টার দেখা যাচ্ছে সেখানে লেখা আছে ওয়ান এইট সেভেন জিরো ।

ছবিটিতে দেখা যাচ্ছে সেটা একটি দোকানের বিতর ।

এখানে অনেকগুলি ডাম্বেলও দেখা যা--

ওবিটিতে দেখা যাচ্ছে সেটা একটি মন্দির।

মন্দিরটির সামোনে একটি মোটরসাইকেল রাখা আছে।

ছবিটিতে একটি এস_বি_আই এ_টি_এম দেখা যাচ্ছে।

সবিটিতে দেখা যাচ্ছে সেটা একটি হসপিটালের ভিতর।

সেখানে সাদা রঙ্গের প্যাকেট আছে।